খুবই-ই ফেমাস ইয়ে বুক স্টোর টা বটে। ইটা ওয়ান থেকে নিয়ে পরে কম্পেটেশন লেভেল তাক ক বুক পাওয়া যা--

আ অনেক লাইট এ- প্রয়োগ এখানে করেছে | যেথা অনেক খুব সুন্দর ডেকোরেশন করেছে আর হেথা অনেক অ তার জন্যে হেথা অনেক ক্রাউড আছে ।

এ ছবিট একটা-আ ফুটবল গ্রাউন্ড -এর বটে ।

এ এ ছবিতো নাইট এর বটে।

এ এ.টি.এম. -এর বটে-এ দেয়া--

ফোর্টি ওয়ান -এর কাছে ছোট ছেলার ।

অনেক লাইট লাগা আছে | ঝিকমিক লাইট খুব সুন্দর দেখা --

খুব সুন্দর এ প্রাকৃতিক-ই দৃশ্য। এ--

সাইড -এ অনেক গাছ আছে।